দেখতে পাচ্ছেন এটি একটি খেলার মাঠ। খেলার মাঠের বিভিন্ন ধরনের দর্শক আছে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় দর্শকরা আছে। খেলার মাঠে দেখতে পাচ্ছেন হাতে ঢোল নিয়ে বা মাথায় কি সব দাঁড়িয়ে আছে ।

এটা কি ক্রিকেট খেলছে অনেক লোকেরা মাথায় ক্যাপ পরে আছে অনেক মাথায় ক্যাপ পরে নেই অনেক লোকের দুটো লোকের হাতে ব্যাট আছে আর বাদ বাকি লোকের হাতে ব্যাট নেই ।

দেখতে পাচ্ছেন এটি একটি ফল দোকান ফল দোকানে। বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছে। একটি ভদ্রলোক ফল কিনে নিয়ে পকেটে হাত দিয়ে--

দেখতে পাচ্ছেন এটি বু দুটো মাটির পা। মাটির দুটো পায়ে দুটো ফুটবল রাখা আছে। মার পেট থেকে মানুষ নেই।

আরেকটি সাইডে ছোট্ট মতো একটি রুম আছে। এ আর এক সাইডে পুরো মাঠের মতো খুব সুন্দর সবুজ গাছ।

দেখতে পাচ্ছি এটি স্কুল স্কুল -এর টা দূর থেকে দেখা যাচ্ছে সামনে রাস্তা থেকে দুটি মেয়ে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে।

রাস্তার পাশে একটি সরু করে মাঠ করা আছে মাঠের মাঝে একটু একটু করে ধরে ধরে ঝাউ গাছ লাগানো আছে কিছুটা আর এক পাশে বড় বড় গা--

ঢুকতে পারছেন এটি একটি রোড রোডের পাশে অফিস আছে অফিসে দেয়ালের উম পাশে অনেক বাইক রাখা আছে।

বাইক -এর পাশে অনেক গাছ আছে । অফিস -এর গেট -এ দারোয়ান দাঁড়িয়ে আছে। একটি গেট দেওয়া আছে একটি গেট খোলা আছে রোড -টি পুরো ফাঁকা হয়ে আছে ।

দেখতে পাচ্ছেন না না হসপিটাল। হসপিটালের সামনে প্লাগাতে মমতার ছবি আছে। তার সামনে বন্দেমাতরম করা আছে।

আর কতগুলো পাখা ঝুলে আছে। লাইট ও ঝুলে আছে। আর মেঝটা খুব সুন্দর সাদা হয়ে চকচক করছে দেখতে পারছেন আপনারা সব।